কেখান বন্ধ রয়েছে এবং ওপরে লেখা আছে আর.বি.এম গভারমেন্ট গার্লস স্কুল ঝাড়্গ্রাম এটি ঝাড়গ্রামের একটি স্কুলের ছবি সেটি বন্ধ রযেছে এবং পেছনে অনেক গাছপালা রয়েছে --

ছবিটি তো দেখা যাচ্ছে নিচে অনেক টবের মধ্যে গেদাফুল ফুটেছেএবং এখানে একটি --

ছবিটি দেখা যাচ্ছে এখানে কাজ হচ্ছে। এখানে উপরে ছাদটি ঢালাই হচ্ছে। এটি রাতের বেলার ছবি।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি স্টেজ -এর ওপর কিছু মেয়েরা নিত্য প্রদর্শন করছে। সবাই সুন্দর--